চালের গুদাম দেখা যাচ্ছে এখানে অনেক চাল দেখা যাচ্ছে এখানে দুতিনটে ছেলে চালের উপর শুয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দেখতে খুবই ভালো লাগছে ছবিটা ।

এই চালগুলো বস্তায় ভোরে বড় বড় দোকানে ফোকানে চলে যায় এই জিনিসগুলি দেখতে সত্যি খুবই ভালো লাগে আর আমাদেরও নিজেস্য--

যে তৈরি করার সামনে দুটি দারোয়ানের মূর্তি লাগানো আছে ওপাশে দুটো বাঘের ইয়ে আছে।

যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বড় একটা কারখানা আছে কারখানায় উম্ কাজবাজ চলছে।

দেখা যাচ্ছে তা হচ্ছে একটা ব্যাটারী চালিত টোটো এই টোটো করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকি আর টোটো যাতায়াত করতে আমাদের সবারই খুবই ভালো লাগে আমাদের আশেপাশে এরকম অনেক--

এটা হচ্ছে মেগান ডেভিড ফসিসিওলজি প্রোটেক্টেড ।

এয়ারপোর্ট দেখা যাচ্ছে ইমিগ্রেশন সেকশন এখানে সব কিছু ডকুমেন্টস বা সব তথ্য ঠিক আছে কিনা এখানে সব চেক করা হয় এটা এয়ারপোর্ট এ আছে কলকাতা।

ইটা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ধোবি ঘাট দেখা যাচ্ছে যেখানে কাপড়জামা কেচেওরা সকাচ্ছে আমাদের থেকে কাপড় জামা নিয়ে যায় এরা ওখানে কেচেকুচে জিনিসটা।

যেটা আমরা দেখতে পাচ্চি এটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওভারসিস ব্রাঞ্চ আর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুবই একটা ভালো ব্যাঙ্ক আর--